আহ এখানে অনেকটা জল রয়েছে দেখে মনে হচ্ছে এটা একটা নদী।

এই ছবিটির মধ্যে কিছু পাখি এবং গাছপালা দেখা যাচ্ছে। এখানে দেখে মনে হচ্ছে পাখিগুলিকে কেউ পুষেছেন এবং তিনি হয়তো তার বাড়ি --

ছবিটিতে একটি ডায়নোসর কে দেখা যাচ্ছে। যে ডায়নোসর টি রয়েছে একটি মাটির এবং সা তার পিছনে দেখা যাচ্ছে কিছু গাছ --

একজন কমলা রঙের একটি শার্ট পরে রয়েছেন।

হ্যাঁ এবং সামনে একটি আয়নাও দেখতে পাওয়া যাচ্ছে দেখে মনে হচ্ছে এটা কোনো সেলুন ।

কোনো শার্ট বা টি শার্ট পরে রয়েছে এবং তারসাথে চুড়িদার ও নিয়েছেন একজন মানুষ এখানে দাঁড়িয়েও রয়েছেন বুলু কালারের শার্ট এবং হোয়াইট কালারের প্যান্ট পরে.